এখানে একটি বিল্ডিং তৈরির কাজের ই ছবি দেখতে পাচ্ছি যেখানে একটি আ দুটি লোক।

আমরা এখানে একটি পাথর দিয়ে তৈরি মন্দিরের ছবি দেখতে পাচ্ছি। যেখানে সারি সারি ভাবে সাজানো আছে পাথরের টুকরো দিয়ে।

আমরা এইখানে একটি পার্কের ছবি দেখতে পাচ্ছি যেখানে গোল গোল ও ইট দিয়ে ঘেরা আছে তার মাঝে গাঁদাফুল বিভিন্ন রঙের।

বেশ কিছু মানুষকে সেখানে এদিক ওদিক যাতায়াত করতে দেখতে পাচ্ছি এবং রাস্তার দুধারে প্রচুর--

এইখানে একটি শপিং মলের ছবি দেখতে পাচ্ছি যে টি টার্টল উ লেখা আছে হেডিং -এ।

এবং দোকান টি কাঁচ কাঁচের দিয়ে ঘেরা সামনেটা। সামনেটা ফাঁকা একটু আছে।

একটি নীল সাদা রঙের একটি এ-এ-এ-আ-আ খয়েরি রঙের এ-এ এবং বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি আমরা।

এই কাজে ব্যস্ত। একটি ছেলে একটি ময়ের ওপর উঠে কাজ করছে। দেয়াল টি সাদা রঙের এ করা হয়েছে। মেঝেটি পাথর লাগানো আছ--

এবং সাইড - এ এ এ পাঁচিল দেওয়া ঘর ও আমরা দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি মেলা -র দৃশ্য দেখতে পাচ্ছি। এটি ঊ ঊএকটি উঁচু জায়গা থেকে তোলা হয়েছে। যেখানে--

এইখানে একটি পার্ক - এর ছবি দেখতে পাচ্ছি । এইখানে একটি উম ম থাম দিয়ে বা গেট আকার করা আছে থামের ওপরে ।

দোকানটির সামনে তিনটি মানুষকে দেখতে পাচ্ছি তারা বই কিনতে আসছেন এবং দোকানটির ভেতরে অ্যা সাড়িবদ্ধভাবে প্রচুর বই খাতা বিভিন্ন রকমের সরঞ্জাম সাজানো আছে।

আমরা এইখানে একটি কোন একটি অফিসের ছবি দেখতে পাচ্ছি। যেখানে বেশ কিছু বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি। যারা মাস্ক পরে লাইন দিয়ে।

এ রেকে সাজানো আছে । কিছু রেক দেয়ালে আছে কিছু রেক মেঝেতে এ কাঠের রেক করা আছে তাতে বিভিন্ন ধরণের প্রোডাক্ট সাজানো আছে।